মন্দিরে লাইট আছে বিল্ডিং বাড়ির গেট টি লাগানো মন্দিরের সেই গেট টি সাম স্টীল দিয়ে ঘেরা এবং টাইলস দিয়ে টুই তৈরি রাস্তা।

আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি একটি বিশাল বড় রাস্তা সেই রাস্তায় কার অটো বাইক রাস্তা দিয়ে যাচ্ছে। পা--

আমি এই চিএটি দেখে বুঝতে পারছি এটি একটি মার্কেট সে মার্কেটের মধ্যে এখানে পারলে জি বিস্কুট তেল আরো বিভিন্ন রকমের জিনিস আছে--

অনেকগুলো বাঁশ এবং দেখতে বাঁশ গুলো অনেক বড়ো বড়ো মেজি গুলো--